সবজির দোকান বটে উপরটাই লেখা আছে উ উপরে বাংলা এপারে।

মার্কেট বটে দামি কিছু হোটেল আছে আরো সব্জিপাতি আছে আর আরো দুটো মানুষ আছে আরো দুটো দোকান আছে।